এটা হচ্ছে শ্রীলেদার্স -স কলকাতার একটি হোৰ্ডিং যেখানে শ্রীলেদার্স -এর প্রচুর।

এটি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ যেটি কলকাতায় স্থাপিত এবং এই গ্রন্থাগারটির সামনে--